আ-আ-র এই খানা বাইরে অনেক গাড়ি দাঁড় করানো আছে আর--

এটা মনে হচ্ছে কোনো একটা পার্ক বটে। আর এইখানে একটা বড় হাতি সিমেন্ট -এর।

আর এখানা জল ও আছে এবং জলের ঢেউ আসছে আর পাশে--

আর একটি ছেলে এখানে মিরর -এ সেল্ফি ল তুলছে ।

এটা মনে হচ্ছে কোনো একটা দুকান বটে আর এই দোকানে ঠিক ঠেলা ঠেলা লাগা আছে ঠেলা--

এটা মনে হচ্ছে এখানে একটা বিল্ডিং আছে বড় মতন দু তলা বিল্ডিং ।

এখানে খুব বড় মতন একটি বিল্ডিং দেখতে পেয়েছি আর এই বিল্ডিং -টা --

আগে অনেক রকমের সিঁড়ি সিঁড়ি টাইপ ।